একটি লাইন করে তার সামনে একটি ভ্যান দাঁড়িয়ে রয়েছে।

সামনেটা একটি স্টিলের ব্যালকনি র মতন করা রয়েছে।

লাল সাদা বেলুন টাঙানো রয়েছে।

সামনে একটি বাচ্চা ছেলে নীল রঙের জামা পরে দেখা যাচ্ছে।

একটা বন্ধন ব্যাঙ্কের এ. টি. এম. সামনে একটি ছাতা লাগানো রয়েছে।

সামনে একটি মোটর সাইকেল দাঁড়িয়ে রয়েছে --

একটি লোক দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে-এ --

ওপরটি টিন দেওয়া ঘেরা রয়ে --

এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাঙ্ক --

একটি বড়ো-ও নদীর ওপরে একটা ব্রি-ইজ --

তেলের পাম্প রয়েছে উপরে একটা ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে --